এই ছবিটা দিনর দৃশ্য দিখায়া হচ্ছে।

এই ছবিতে একটি মন্দিরের সামনের দৃশ্য দেখা যাচ্ছে।

সামনের দিকে বিল্ডিং -ওর বটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখা দেখা যাচ্ছে।

সামনের দিকে বহুগুলো লোক দেখা যাচ্ছে।

সামনের দিকে বহুগুলো গাড়ি রাখা দেখা যাচ্ছে এই ছবিটা দিনর দৃশ্যে দেখায়া হচ্ছে।

ছবির মধ্যে চারপাশে অনেকগুলো গাছ বন দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি বিল্ডিং -এর সামনের দৃশ্য দেখা হচ্ছে।

এই ছবিতে একটি বাড্ডে ফাংশনের ছবি দেখা হইছে।

ছোট ছোট ঘা দেখা যাচ্ছে এই ছবিটা দিনর দৃশ্য দেখা হইছে।

টেবুলোর উপরে ফুলদানি রাখা দেখা যাচ্ছে রুমের ভিতরে বহুগুলো লাইট জ্বলি থাকা দেখা যাচ্ছে।